কিলা বা স্টিচ ধরনের করা রয়েছে যেখানে কোন রাজা বা পৌরাণিক ব্যাক্তিরা--

সিমেন্ট এই টা বড়ো বড়ো ইমারতের কাজ হয় এবং সেখানে যেই মেশিনগুলি ব্যবহৃত হয় তার মধ্যে একটি।

সম্ভবত কোনো ট্র্যাক্টর ফ্যাক্টরি অথবা ট্র্যাক্টর - এর শোরুম এর দোকানের বাইরেকার দৃশ্য --

আবাসন লেখা রয়েছে অর্থাৎ এই আবাসন টির নাম আরিয়ানক আবাসন।